এখানে-এ এখানে একটা বড় দেখে বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং টির--

দোকানটি বেশ বড়সড়ই রয়েছে ফাস্ট ফুড সেন্টার -টির।

আর এখানে দেখা যাচ্ছে দূরে একটা লেখা রয়েছে গভার্মেন্ট কি লেখা রয়েছে একটি গেট এর উপর বোঝাও যাচ্ছে না --

এখানে বাজারের পাশে আরো অনেক দোকান রয়েছে। বাজারের মধ্যে সাইকেল বাইক গা আ রাখা রয়েছে ।সন্ধ্যে বেলায় গেছে বাজারটি-তে ।

ছোট দেখে নারকেল গাছ দেখা যাচ্ছে পার্ক -এর মধ্যে দূরে বাচ্চারা খেলা করছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে দোতলা বাড়ি দেখা যাচ্ছে এর মধ্যে নিচে অনেকগুলি ছোট ছোট অনেকগুলি দকান রয়েছে দোকানের উপর পোস্টার লাগানো রয়েছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে বয়স সব রকমই বয়সের মানুষদের জামা কাপড় পাওয়া যায়।